হ্যাঁ wi-fi, heater এইসব গুলো যারা থাকে even restaurant টা যেন থাকে এগুলো যেন থাকে actually

package টা বলার পর পুরো mail করে দেবো সমস্ত detail দিয়ে কত costing করছি সমস্ত কিছু দিয়ে আপনি দেখে নেবেন যদি আপনার ঠিক লাগে বা কিছু changes র দরকার হয় তখন আমরা আবার changes করে দেবো তারপরে আপনি ওটা confirm করলে আমি booking শুরু করবো ঠিক আছে?

ঠিক আছে আর উম হ্যাঁ প্রথম থেকে আমি আপনাকে package টা বলছি first দিন আপনারা যখন ওইখানে গিয়ে নাববেন, আমরা যে flight টা দেবো সেটাতে আপনারা ওখানে সকালে early morning গিয়ে নাববেন ঠিক আছে? মানে তো ওই দশটার সময় ঠিক আছে airport থেকেই আপনাকে অ্যাঁ pickup করবে driver driver ing pickup করে আপনাকে hotel এ ছেড়ে দেবে ঠিক আছে বারোটার সময় আপনাদের checking time ঠিক আছে তো বারোটা আমরা আপনাকে দিচ্ছি হচ্ছে three star hotel with breakfast and dinner lunch টা আমরা দিনা sir কারণ lunch এর time generally আপনারা অ্যাঁ বাইরে থাকবেন কোথায় থাকবেন সেটা তো জানা নেই আপনাদের সাথে আচ্ছা আরেকটা জিনিস একটু জিজ্ঞাসা করে নিই sir আপনারা সমস্ত tour গুলো কি private এ করবেন না sharing এ করবেন? হ্যাঁ দেখুন আমরা যেহেতু তিনজন আছি তো আমরা চাইছি তিনজনের মধ্যেই থাকুক এই group টা আর বেশি কোনো sharing যেন না private যেন আমাদের জন্য একটা গাড়ি বা সেটাও ব্যবস্থা আপনারা করে দিতে পারেন অ্যাঁ basically আমরা ওখানে নতুন একদম সেই কারণে যদি ওখানে হে~ help হয়, বাইরে গিয়ে তো সেই কারণে যদি সুবিধাটা আমাদের better হবে actually বুঝতে পারছি sir ঠিক আছে তাহলে আমি আপনাদের private এই arrangement করে দিচ্ছি তো private এ আপনাদের দুপুরবেলার lunch টা আমরা দেবো না গাড়ি থাকবে যখন আপনাদের সঙ্গে তো আপনারা যদি মনে করেন কোন indian restaurant এ lunch করবেন গাড়িকে বলে দেবেন driver আপনাদের নিয়ে যাবে আর যদি মনে করেন আপনারা ওখানকার street food enjoy করবেন সেটাও করতে পারেন

পুরো choice আর রাত্রিবেলার টাও আমরা choice দেবো আপনাকে আপনি Indian restaurant এও খেতে পারেন যদি মনে করেন আপনারা নিজেদের restaurant মানে যেখানে আপনারা রয়েছেন hotel এ ওখানেই খাবেন তাহলে সেটাও করতে পারেন দুটো option ই আপনাদের কাছে রয়েছে ঠিক আছে? যদি বাইরে খান তাহলে driver আপনাদের restaurant এ নিয়ে যাবে, নিয়ে খাইয়ে দাইয়ে আবার hotel এ ছেড়ে দেবে okay?

এবার আমি আপনাদের day wise টা একটু বলে দিচ্ছি sir ঠিক আছে?

আচ্ছা show এর সাথে dinner থাকে without dinner থাকে যেটা ইচ্ছা আপনি booking করতে পারেন আর complimentary একটা অ্যাঁ Champagne এর অ্যাঁ এক পেক Champagne থাকবে এক glass ঠিক আছে তো dinner টা হচ্ছে আপনার show শেষ হয়ে যাওয়ার পর ওদের একটা banquet থাকে সেখানে গিয় আপনার buffet system এর dinner থাকে আপনারা dinner করবেন dinner করবার পর অ্যাঁ hotel এই ওখান থেকে আপনাদের driver গাড়িতে তুলে আপনাদেরকে hotel এ পৌঁছে দেব এটা হল আপনাদের first day programme ঠিক আছে? second day তে সকাল বেলায়, আমি interrupt করছি আপনাকে এই যে dinner এর কথাটা আপনি বললেন এটা কি আপনাদের package এর মধ্যে include থাকবে না, ওটা আলাদা করে আমাকে ওখানে গিয়ে booking টা করতে হবে বা ওটার জন্য আলাদা করে pay করতে হবে because আমরা চাইছি একটা package করে নিতে পুরো তার মধ্যে সবকিছু একটা include থাকে না sir, যদি আপনি বলেন যে with dinner করবেন ওখানে show তে তাহলে আমরা কি করবো ticket টা আমরা with dinner book করবো আর যদি আপনি without dinner করতে চান যে আপনারা বাইরে গিয়ে dinner করবেন সেটাও আপনি করতে পারেন তাহলে শুধুমাত্র আমরা ticket টা show এর ticket টা book করে দেবো show তে দু রকমের option থাকে একটা আপনার with dinner আরেকটা without dinner

এখন যে package টা তৈরি করবেন একটা with dinner দিয়ে আমাকে package এর অ্যাঁ charges টা একটু বলবেন ঠিক আছে? ঠিক আছে তাহলে আমি with dinner আপনাকে দিয়ে দিচ্ছি sir এটা হয়ে গেল আপনার first day আচ্ছা second day তে আপনাকে দেওয়া হবে সকালে city tour city tour টা sir আমি আপনাদের বলব যে আপনারা এইটা sharing এ করুন কারণ এখানে একটা হপপেন হপ অ্যাঁ একটা tour হয় সেটা হচ্ছে open top bus এ বসে পুরো city র মধ্যে দিয়ে bus টা যায় এবং যেই যেই destination গুলো দেখান তার ওপর দিয়ে যায় এবার যেইটা আপনার দেখতে মনে হবে যে আমি এইটা দেখবো আপনি bus থেকে নেমে যাবেন নেবে সেখানে গিয়ে পুরোটা দেখবেন পনেরো minute অন্তর অন্তর এই bus গুলো আবার ওখান দিয়ে যাই আপনি যেকোনো একটা পনেরো~ অ্যাঁ যেকোনো একটা bus এর মধ্যে আপনাদের দেখা টাখা শেষ হয়ে গেলো যতক্ষণই time লাগুক কোনো time limit নেই আপনি বেরোবেন বেরিয়ে আবার দাঁড়াবেন আবার আরেকটা next যেই bus টা আসবে সেই bus এ উঠবেন পরের destination এর জন্য

এরকম কোন system আছে না আর যখন যে bus টা উঠবে সেটার জন্য আমাকে সেই সময় ticket টা pay করতে হবে ticket এর টাকাটা? না না না, না sir ওই হপপেন হপহপ আপদের একটাই ticket আমি আপনাকে ওই card system যেমন বললেন ওই রকম type এরই একটা ticket আমি book করে দেব

একটা ticket ই আপনার থাকবে একটা ticket একদিনের জন্য punch হয় ওদের last হচ্ছে গিয়ে ছটায়, ছটার সময় শেষ ছটার সময় ওরা ওদের রাস্তার মধ্যে যেই জায়গাগুলো পড়বে আপনার যেই জায়গাটা near by মনে হবে hotel এর সেখানে আপনারা নেবে যাবেন ওখান থেকে গাড়ি আপনাকে তুলে hotel এ drop করে দেবে

হম সকাল বেলায় আপনাদের কে তুলবে, তুলে হপপেন হপ যেখান থেকে ছাড়ে সেখানে আপনাদের ছেড়ে দেওয়া হবে আপনারা ওখান থেকে পুরো ঘুরবেন

আপনারা হ্যাঁ হপেন হোপ করলে যখন look museum এর সামনে আসবেন, আপনারা নামবেন দেখবেন লুকটা ভালো করে দেখে নেবেন করে তারপরে আপনারা আবার পরের next bus এ চলে আসতে পারেন এটা হয়ে গেল আপনাদের সকাল সকালের এই জিনিসটা হয়ে যাওয়ার পর আপনাদেরকে রাত্রে আমরা দেবো ছটার সময় আপনি এইটা করে নিলেন পড়ে একবারে Eiffel Tower করতেও পারেন আর আপনারা যদি মনে করেন না এই দিনটা আমরা আর কিছু করতে চাইছি না তাহলে আমি পরের দিনকে তাহলে সেইদিনকে আপনারা অ্যাঁ dinner টা নয় hotel এই করে নেবেন আপনাদের hotel এ ছেড় দেওয়া হবে তাহলে আপনাদের গাড়র খরচাটাও বেঁচে যাবে কিছুটা dinner টা সেদিন আপনারা hotel এই করে নিলেন অ্যাঁ কারণ ফিরতে ফিরতে আপনাদের সাতটা বেজে যাবে সারাদিন ঘোরার পর exhausted থাকবে তো আমি সেই দিনটা prefer করবো বলব sir সেদিনটা আর কিছু করতে না সেদিনটা leasure রাখতে

ঠিক আছে আচ্ছা সকালবেলায় পরের দিনকে এটা যাবে আপনার second day হয়ে গেল এবার third day র কথা বলছি sir third day তে আপনাদের সকালবেলায় গাড়ি নিয়ে যাবে হচ্ছে ভর্সায় ঠিক আছে আপনারা ভর্সায় টা দেখবেন ভর্সায় দেখবার পর আপনাদেরকে অ্যাঁ hotel এ ছেড়ে দেওয়া হবে বা যদি আপনারা মনে করেন নিজেরা একটু ঘুরবেন তাহলে ঘুরে নিতে পারেন but বিকেল বেলায় আপনাদেরকে আমি দিয়ে দেবো হচ্ছে গিয়ে Eiffel Tower আর seine river cruise ঠিক আছে? তো Eiffel Tower আর seine river cruise টা আপনারা করে নিতে পারেন বা তার আগে একটা illuminating show হয় মানে রাত্রিবেলায় আপনাকে open top bus এ করে পুরো Paris city টা ঘোরানো হবে এটাতে মানে Parisের রাত্রিবেলাটা খুব happening একটা city sir মানে একটা atmosphere থাকে এত সুন্দর সাজানো lighting থাকে ওইটা একটা illuminating show ওই কারণের জন্য বলা হয় রাত্রিবেলা ওই ছটা থেকে এটা start হয়

বেরিয়ে ওটা এক দেড় ঘণ্টার থাকে দেড় ঘণ্টা আপনাদের ঘুরিয়ে Eiffel Tower এ নামিয়ে দেবে আপনাদের ঠিক আছে?

Eiffel Tower এর সামনেই হচ্ছে আপনার seine river cruise আগে আপনারা ওইটা করে নেবেন এটা থাকবে ফোরটি ফাইভ minutes এর একটা boat riding ঠিক আছে? করবার পর আপনাদের Eiffel Tower আপনারা visit করবেন Eiffel Tower এ আপনাদের first summit second summit third summit থাকে আপনি যেই অবধি দেখতে চাইবেন সেই অবধি দেখতে পারবেন ticket cost আলাদা হয় ঠিক আছে আচ্ছা Eiffel Tower এর আরেকটা হয় with dinner without dinner ticket হয় আপনি যদি মনে করেন with dinner নেবেন সেটাও আমরা করে দিতে পারি without dinner সেটাও আমরা করে দিতে পারি এটা depend করছি পুরোটাই আপনার ওপর মানে এটা আপনি Eiffel Tower এর জন্য যে অ্যাঁ পুরোপুরি ticket cost টা সেটা পুরো package এর মধ্যে include হবে with dinner without dinner summit যেটা বলে summit এর উপর তো ticket দিয়ে আপনার কাজ করবে তাই তো? summit টা হচ্ছে গিয়ে আপনি ধরুন অ্যাঁ যদি dinner করেন তাহলে আপনাকে third summit পর্যন্ত যেতেই হবে কারণ সমস্ত restaurant গুলো আপনার third summit এই আছে তো generally কেউ first summit থেকে অ্যাঁ মানে first summit পর্যন্ত করে না sir তাহলে সেটাই অতোটা enjoy করা যায় না second summit অব্দি অন্তত সবাই যায় ঠিক আছে? আর যদি আপনি dinner করেন তাহলে তো third summit এমনিই আপনাকে যেতে হবে

ঠিক আছে third summit করে দিচ্ছি with dinner করে দিচ্ছি এখানেও sir আপনার buffet dinner থাকবে ঠিক আছে আপনারা ওখানে ঠিক আছে? এটা আপনার অ্যাঁ third day হয়ে গেলো এইবারে আপনার আসছে হচ্ছে আমার fourth day র programme আচ্ছা, forth day টায় আপনার Disneyland ও আপনি করতে পারেন ঠিক আছে Disneyland ও একটা খুব ভালো জায়গা generally Paris আর Disneyland সবাই করে বাচ্চা থাকলে কি না থাকলেও কি বাচ্চাদের বেশি আনন্দ একটা বাচ্চাদের জায়গা ঠিকই কিন্তু বড়রাও গেলে ওখানে অনেকেই ride আছে যে ride গুলো চলে বা দেখে খুব enjoy করতে বা আপনারা যদি মনে করেন না ওই দিনটা আমরা নিজেদের মতো leasurely ঘুরবেন সেটাও আপনি করতে পারেন এবার আপনি আমাকে বলুন যে সেইটা করতে না না আপনি আপনি আমি যেটা জানলাম না আপনাকে যে আমি সব সময় চ~ যতগুলো ঘোরার জায়গা আছে ওই মধ্যে coverup করা সম্ভব অ্যাঁ সেগুলো আমি করতে চাইছি মানে আপনি ওই Disneyland ওই package মধ্যে include করে নিন ঠিক আছে sir তাহলে আপনার Disneyland ticket করে দেবো sir ঠিক আছে entrance ticket কিন্তু sir ঠিক আছে?

আর গাড়ি করে দেবো গাড়ি আপনাকে drop করবে আপনারা ভেতরে entrance করবেন যেই যেই ride গুলো চড়বেন সেখানে কিন্তু ticket কেটে ঢুকতে হবে

ticket কেটে ঢুকতে হবে এবার ঘুরলেন ঘুরে আপনারা একটা time বলে দেবেন সেই time এ গাড়ি আপনাদেরকে আবার ওখান থেকে তুলবে তুলে রাতের dinner করিয়ে আবার আপনাকে অ্যাঁ hotel এ ছেড়ে দিয়ে আসবো

এই হয়ে গেল আপনার fourth day programme আচ্ছা fifth day তে আপনাদের হয় আপনারা ওখান থেকে যদি অন্য কোথাও যান সেখানে তাহলে সেখানে যেতে পারেন বা যে বা কলকাতায় ফেরার থাকলে airport আসলে পরে গাড়ি আপনাদের তুলবে তুলে airport এ গিয়ে ছেড়ে দেবে আর যেই সময়টুকুনি সকালের দিকটা আপনার ফাঁকা থাকবে হ্যাঁ সেই সময়টুকুনিও আপনারা অ্যাঁ Paris এ যেহেতু গেছেন ওখানে shopping এর একটা তো ব্যাপার থাকেই

shopping এর জন্য আমরা উম গাড়ি থাকবে গাড়ি আপনাদের shopping mall এ ছেড়ে দেবে আপনারা shopping টা করে একেবারে আপনাদেরকে airport এ ছেড়ে দেওয়া হবে এই হচ্ছে পুরো package আচ্ছা এখানে কিছু terms condition আছে sir terms condition in the means হচ্ছে প্রথম কথা গাড়ি যে থাকবে আপনাদের সাথে গাড়ির একটা time limit থাকে প্রত্যেকটা গাড়ি ফিফটিন minutes এর বেশি কিন্তু অপেক্ষা করবে না সে আপনার hotel এই হোক আর airport এ হোক airport এ সবসময় আপনাদের যার অ্যাঁ মানে আপনাদের অ্যাঁ landing time ধরুন তিনটে এক ঘন্টা extra আমরা দিই তারপর আরো পনেরো minute

কারণ এই সময়টা season time back to back ওদের ইয়ে থাকি ঠিক আছে?

যেহেতু আপনারা তিনজন আমরা দেবো হচ্ছে আপনাদেরকে triple room single triple room দেবো ঠিক আছে? এখানে আপনারা তিনজনেই থাকতে পারবেন আচ্ছা আরেকটা কথা হচ্ছে যদি গাড়ি আপনাদের জন্য অপেক্ষা করে পনেরো minute এর বেশি per minute ওয়ান dollar করে আপনাকে extra pay করতে হবে সেটা depend করছে গাড়িওয়ালার ওপর যদি ওনার next কোনো booking না থাকে অনেক সময় অপেক্ষা করতে পারেন

আচ্ছা আর একটা জিনিস হচ্ছে আপনাকে যে আমি যেটা এখন allot করেছি, সেটা হচ্ছে একটা সিড্যান্ড যেহেতু আপনারা তিনজন আছেন কিন্তু এইখানে মনে রাখতে হবে আপনাকে এখানে কিন্তু luggage হচ্ছে দুটো hand luggage দুটো big luggage এর থেকে যদি একটাও extra হয় কিন্তু নেবে না এটা একদম strict, ওখানকার rules আর যদি আপনাদের luggage এর থেকে বেশি হয় তাহলে আমাকে আপনাকে বড় গাড়ি দিতেই হবে কারণ extra luggage কিন্তু ওরা নেবে না

আপনি না অ্যাঁ বড় গাড়ির ব্যবস্থা করুন because আমরা যেহেতু তিনজন আছি তো অ্যাঁ i think তিনটে hand bag হয়তো দুটো হয়ে যেতে পারে but অ্যাঁ বড় bag তো তিনটে trolley bag তো তিনটে থাকবে অ্যাঁ তো সেক্ষেত্রে actually i think বড় গাড়ি হওয়াটাই better বড় গাড়ি ঠিক আছে sir তাহলে আমি আপনাকে বড় গাড়িই করে দিচ্ছি আচ্ছা আর একটা কথা হচ্ছে যে আপনাদের hotel থেকে দুটো bottle জল complimentary দেওয়া হবে তারপর বাদবাকি যে জলটা যদি mineral খান তাহলে কিন্তু কিনে খেতে হবে আর যদি আপনি মনে করেন aquaguard এর জল দেখাবেন সেটা free of cost এ ওখান থেকে দেওয়া হবে

ওই option এর মধ্যেই আপনাদের কিন্তু breakfast ওখানে কিন্তু assorted কিছু হবে না যদি extra কিছু আপনারা ওর বাইরে খেতে চান সেটা কিন্তু you have to pay for that ঠিক আছে?

আচ্ছা dinner এও কিন্তু আগের থেকে আপনাকে জানিয়ে দিতে হবে restaurant এ যে আমরা আজকে এখানে dinner করবো যদি আপনারা restaurant এ মানে hotel এর restaurant এ dinner করতে চান ঠিক আছে? বাইরে করলে সেটা নিয়ে কোন problem নেই

মধ্যেই অ্যাঁ বাইরেই dinner হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে অ্যাঁ বাকি কদিন আমাকে restaurant এ গেলে বলে দিতে হবে আগে থেকে তাই তো?

একদম sir কারণ আমরা কিন্তু dinner cost টা যেটা ধরেছি সেটা আপনারা Indian restaurant এ ধরেছি তাহলে সেটা আমাকে আগের থেকে একটু জানিয়ে দিতে হবে যে না অমুক অমুক দিন আমি

sure sure ঠিক আছে okay okay আর আচ্ছা sir আমরা তার সঙ্গে আপনাকে যেটা আরেকটা করে দেবো সেটা হচ্ছে আপনাদের travel insurance travel insurance টাও এর মধ্যে including থাকবে কারণ হচ্ছে প্রত্যেকটা country তে আলাদা আলাদা এটা must buy জিনিস এটা কিনতেই হবে আপনাকে মানে অ্যাঁ insurance টা না করে গেলে ওখানে আপনারা যেতে পারবেন না তো insurance টাও আমরা করে দেবো flight ticket আমরা করে দেবো আচ্ছা আর হচ্ছে পুরো package এর ওপর five percent একটা GST থাকবে আর cancelation হচ্ছে আপনি যদি refundable এর সমস্ত কিছু book করেন তবে গিয়ে আপনি cancel যদি করেন অন্তত অ্যাঁ দশ দিন আগে যদি cancel করেন full amount আপনারা refund পেয়ে যাবেন যদি পাঁচ দিন আগে করেন বা চার দিন আগে করেন যেহেতু এখন peak season সেহেতু ওই ক্ষেত্রে fifty percent আপনারা refund পাবেন আর যদি চব্বিশ ঘণ্টা আগে কোন reason এ যদি আপনারা

generally চব্বিশ ঘণ্টা আগে যদি cancelation হয় তাহলে কিন্তু refund সেভাবে হয় না

তো আচ্ছা বলুন আপনার এবার কি কি query আছে আমি তো সমস্তটাই বললাম হ্যাঁ দেখুন আপনার package তো অ্যাঁ যেটা বললেন সবকিছুই তাহলে coverup হচ্ছে but আমার just দুটো query ছিল first of all আমাদের তো passport আছে তো visa র এই আপনার package এর মধ্যে যে visa charges সেটাকে including হবে অ্যাঁ বা আপনার visa র ব্যবস্থা এগুলো কি আপনারাই সমস্ত কিছু করে দেবেন না আমাদেরকে আলাদা করে এটার জন্য আলাদা করে কোন agency র through তে যোগাযোগ করতে এইটা আপনার উপর depend করছে আপনি যদি মনে করেন visa র জন্য আমরা apply করবো তো আপনার হয়ে আমরা apply করে দেবো আপনাদেরকে just ওখানে just ওখানে যেতে হবে তো visa র যে costing টা সেটা আমরা package এর মধ্যে additional করে নিয়ে নেবো আর আপনারা যদি বলেন যে না visa র জন্য আমরা নিজেরাই গিয়ে উম embassy গিয়ে আমরা নিজেরাই অ্যা apply করবো তো সেটাও আপনি করতে পরেন depend on you generally নিজেরাই সবাই করে থাকে তাতে costing অনেকটাই কম পড়ে sir আমরা করে দিলে কারণ আমরা তো করলে agent মারফত করবো sir তো সেই ক্ষেত্রে আপনি বুঝতেই পারছেন extra cost আমি আপনাকে prefer করবেন আপনারা নিজেরা যেহেতু তিনজন আছেন directly গিয়ে যদি visa র জন্য apply করে দেন আমার মনে হয় সেটাই বেশি ভালো হবে sure sure তাহলে আপনি মোটামুটি এখন package এর cost কিরকম পড়ছে যেই জিনিসগুলো আপনি বললেন সেটা per head কত করে cost পরবে? অ্যাঁ sir সেটা আমাকে একটু দেখে নিতে হবে কারণ hotel এর price গুলো কি কি আছে না আছে সেটা এখন check করতে হবে কারণ এই সময় hotel এর price তো আর আপনাদের অ্যা travel timing বেশি দূর না যদি আপনারা এক দেড় মাস আগে booking করতেন আরেকটু কম হতো costing টা যেহেতু আপনারা এই মাসেই করতে চাইছেন সেহেতু হয়তো costing কিন্তু একটু বেশি হবে সেটা আমাকে check করে আপনাকে জানাতে হবে

তো সেই কারণে যদি আপনি মোটামুটি একটা approx amount বলে দিতে পারেন যে এতটা amount লাগছে আমি i can understand কি হতে পারে তার থেকে পাঁচ ছয় হাজার বা হাজার টাকা কিছু টাকা বেশি কম হতে পারে, i can understand But তাও একটা approx amount কতটা লাগতে পারে? তাও আপনি ধরে রেখে দিন sir, আপনার per head নেই, করে আপনার যা costing আমি বলেছি six থেকে eight hundred মধ্যে, eight hundred USD dollar এর মধ্যে থাকবে ঠিক আছে okay okay অ্যাঁ ঠিক আছে তাহলে আপনি এক কাজ করছি, আপনি না please অ্যাঁ better হবে যে আপনি যে আমাকে information গুলো দিলেন যদি আপনার কোন PPT থাকে বা কোনরকম অ্যাঁ পুরো description দিয়ে এই যে information গুলো দিলেন আমাকে একটা mail পাঠিয়ে দিন তাহলে আমি আমার বন্ধুদেরকেও সেটা দেখিয়ে দিচ্ছি আর তারপরে আমি আপনার সাথে contact করে নিচ্ছি please okay ঠিক আছে sir আমি আপনি আমাকে একটা কাজ করুন শুধু আমার number এ আপনার mail address এ একটু পাঠিয়ে দিন আমি details টা আপনাকে package টা পুরো করে day by day পাঠিয়ে দিচ্ছি আপনারা দেখুন দেখে যদি আপনাদের কিছু changes ও থাকে ওখানে mention করে আমাকে mail এ confirmation দিন ঠিক আছে?

hello hello

এইতো বাড়িতে বসে আছি, তুই কি করছিস? এইতো রে আমিও বসে আছি। তুই phone করলি না কৈ আমি ভাবলাম যে তোর phone টা আসবে মনে হয় রাত্র বেলায়, তা আসলোনা কেন? আর বলিস না, আমার এখন phone এ recharge নেই না সেইজন্য আমি phone করতে পারলাম না তাই তো recharge টা করিসনি কেন, তো recharge টা করলেই তো পারিস হম পারি কিন্তু মানে এখন ভাবছি করবো না আহ তা ঠিক আছে সে বিষয়, আর কাকু কাকিমার সঙ্গে কথা বললি কি বলবো সে বিষয় নিয়ে?

আরে মূল যে বিষয়টা যে বললাম না, যে ব্যাবসার কথাটা ভাবলি তো শুরু করবি;

হ্যা, হ্যা ওটা জিজ্ঞেস করলাম উম বললো যে, আচ্ছা তুই সে জায়~ জায়গার ব্যাপার টা জিজ্ঞাস করছিলি না, ওটা হবে বললে বললো জায়গা টাইগা নিয়ে মানে কতখানি জায়গা সেটা কি বলতে পারবি? হম জায়গাটা কতখানি বলতে গেলে তোর কত বলে, কি তেরো না চৌদ্দ কাঠা. তাহলে তো বেশ অনেকটাই বড়ো নাকি? হম অনেকটাই বড়, মানে ওটা ফাঁকা পড়ে থাকে তো কোনো কাজে লাগে না সেই জন্যে তাহলে তো বেশ আমাদের জন্য ভালো হয়, তাহলে কি বলতো? মানে ঐযে টিন, বাশ এগুলো তো সব দিয়ে একটা করতে হবে ছাদের মতো. তো সেইগুলো কাজগুলো তাহলে শুরুকরে দেয়াটাই ভালো হবে নাকি? হ্যা শুরু করে দেয়াই উম ভালো হবে, কিন্তু মানে শুরু করার জন্য তো লোক বলতে হবে তাইনা? সেদিকটা নাহলে দুই একটা লোক তুই দেখ আর মানে তোর মিস্তিরির যে ব্যাপারটা

হম তুই মিস্ত্রি দেখ, আমি আগে কি করি, জায়গাটা মানে সেরকম পরিষ্কার হয়ে নাই, তো আমি আগে জায়গাটা পরিষ্কার করি আহ ঠিক আছে দেখ, পরিষ্কার টোরিস্কার করে না, নিয়ে আমাকে একবার পরে জানাস বুজলি ? হম